কিন্ত, ভালো এমনি ভালো লাগে তার মধ্যে একটা video দেখলাম, ওই video টা দেখে না আমি খুব inspired হলাম যে চলো ঠিক আছে কিছু এখন তো একদম। Third year এর পরীক্ষা exam মানে কি পুরো একদম এবার free, time তখন ভাবলাম যে চলো কিছু করা যেতেই পারে, ব্যাস ওটা নিয়েই পড়াশুনা চালালাম মানে library থেকে দু তিনটে। বই নিয়ে এসে কয়েকটা জিনিস পড়লাম, মানে আমি এমনি গাছ লাগাতে ভালোবাসি কিন্তু তাছাড়াও আমার মনে হল কিছু জ্ঞান ও বাকি রয়েছে সব তো জানতে পারব না, তা আমি কয়েকটা জিনিস নিয়ে পড়লাম, পড়ে। কয়েকটা জিনিস জানলাম। ওইরকম কোনো ব্যাপার না বুজলি তো, দাঁড়া এক minute তোকে বলছি পুরো ব্যাপারটা হ্যাঁ, দাঁড়া দাঁড়া তোকে বলছি পুরো ব্যাপারটা, তুই এখন free আছিস তো মানে কথা বলবি তো এখন? আচ্ছা দাঁড়া বলছি তাহলে। দেখ প্রথমত আমি আমার দিক থেকে যতটা মনে হয়, প্রথমত দেখ আমি এটাই মনে করি যে, এখনকার দিনে এই যে তুই বললি!

বাড়ি ঘরদোর হচ্ছে কলকাতার দিকেও same দেখ গাছপালা সব কেটে flat তৈরী হচ্ছে আর তার মধ্যে তো গাড়িঘোড়া আছেই, গাড়িঘোড়ার মানে, যতটা না এখন oxygen এর পরিমান পাবি কলকাতার দিকে দেখ carbon-di-oxide এর পরিমানটা বেশি পাবি, আমার তো মনে হয় দেখ, প্রচুর গাছ লাগাতে হবে কারণ একমাত্ৰ বেঁচে থাকার,

আমারও তো same ই মনে হয়, দেখ এককথায় বলা যেতে পারে গাছ ভাই আমাদের পুরো best friend এর মতন, আমি তো personally এটাই মনে করি, দেখ আমার, আমার বাবাও ওরকম।

পুরো মানে বাবা মোটামুটি সখ করে বলিস আর যাই করে, ওই নানানরকম শীতকাল যেহেতু ফুল টুল এর গাছ টাছ বসিয়েছে, আরও এমনি টুকটাক তো আমাদের মানে। আমাদের তো সবরকম ফল গাছই পাবি তুই, সেখানে বাবার সাথেও আলোচনা করলাম কিছু একটা ব্যাপার, বাবার সাথে কথা হলো ঐদিনকে যে, বাবা এরকম ভাবে তো, গাছ, পুরো ব্যাপারটাই তো দেখতে পাচ্ছ চলো না তাহলে একটা group start করি, আহ তুমি তোমার friend তুমি তোমার তারপর আমাদের প্রতিবেশীকে বলে আরও অনেক friend আছে আমার সকলকে বলে একটা group start করা যেতেই পারে তোর কি মতামত বলতো? আমি বলছি দাঁড়া বাবাকে মানে বাবাকে বাবাকে যেটা বলেছি সেটা, তোকে পরে বলছি কিন্তু মানে এই group টা start করার বিষয়ে তোর কি মতামত মানে তুই কি একটু বলতো? আমিও same ভাই, এই কিছুদিন আগে করে দেশ বাড়ির দিকে ঘুরে এলাম, বিশ্বাস কর কোনো মানে আগে যে পরিমানে গাছ ছিল ওখানে এখন না সেরকম বিন্দুমাত্র নেই। বিন্দুমাত্র নেই বিশ্বাস কর ভাই বিন্দুমাত্র নেই, আমি দেখ হম এবার আমি বলি শোন মানে তোকে তো বললাম এই দেখ বাবাকে বললাম যে, এই group টাকে না একটা একটা ভাগ করে দেওয়া হবে। দেখ সকলের বাড়ির সামনেই যে জায়গা হবে বা সকলেরই যে এরকম তো কোনো ব্যাপার নেই না, তো আমাদের মোটামুটি যতজন দেখলাম মোটামুটি কুড়ি-তিরিশ জন মতন হয়েছে ঠিক আছে। এবার তুই যদি বলিস মোটামুটি আরও friend circle মিলে ধর suppose একটা minimum idea ধর চল্লিশ জন আমরা। আমি যেটা Plan করেছি বাবার সাথে চল্লিশ জনের মধ্যে না আমরা একটা group wise ভাগাভাগি হয়ে যাব, মানে ধর একটা group এ পাঁচ জন আরও একটা group এ পাঁচ জন মানে এই ভাবে করে করে total এ ধরে নে আটটা ধর চল্লিশ জন। আটটা group হচ্ছে, আটটা group এর মধ্যে আহ সকলের বাড়ির সামনেই যে জায়গা হবে এমনটা ব্যাপারটা না বা কিছু, তো সেখানে, কেউ ধরো ফুলের গাছ, দেখ গাছ গাছই হয় এই না যে বড়ো বড়ো গাছ লাগাচ্ছি মানে উম বড়ো বড়ো ব্যাপার কিছু হবে, ছোট ছোট গাছ লাগাচ্ছি মানে ওর কোনো value নেই এইরকম তো কোনো ব্যাপার নেই। ওটাই তো বলছি ঐরকম ভাবেই plan করেছি যে একটা group wise ভাগাভাগি হয়ে যাবো আহ then ওই group টা এখানে মানে একটা জায়গায় এ করবে তারপরে আবার আর একটা group আর একটা জায়গায় ঐরকম same ভাবে বৃক্ষরোপন করবে, এইরকম ভাবে আমি করার চেষ্টা করছি বাবাকেও বললাম যে আহ ঐভাবে শুরু করতে বাবা বললো যে, হ্যাঁ, তোর বুদ্ধিটা খুব একটা খারাপ বলে আমার মনে হয় না যে কাজে লাগবে না এরকম কোনো ব্যাপার না, কাজে লাগতেই পারে আমার সেটা মনে হয়। তো বাবা ঐরকমই বললো বলতে আমিও বললাম উম যে চলো তাহলে এইভাবে শুরু করা যাক, কারণ দেখ আমি যেটা ভাবলাম এইযে group টা ভাগ করলাম ধর ওখানে হলো আহ সবাই সব, সপ্তাহের শেষে রবিবার করে তো obviously ভাই ছুটি পায়। তো ওই একটা দিনই, দেখ সকলের তো সব দিন time হবে না না আমাদের এইরকম আমাদের exam শেষ হয়ে গেছে মানে এই না যে দেখ আমার বাবার যে সব বন্ধুরা ওনারা ছুটি পাবে কেউ বৃহস্পতি বার। বা কেউ রবিবার, বেশিরভাগ জন রবিবার খুব কম জন বৃহস্পতিবার কিন্তু রবিবারটা বেশিরভাগ জন তা আমি আর প্রতিবেশী পাড়া প্রতিবেশী ওরা বাড়িতে থাকে বাড়িতে থাকে মানে এই নাতো যে ওরাও কাজবাজ কিছু করে না। তো আমি সেজন্যে ভাবলাম এই রবিবার করেই যদি এক একটা জায়গা ভাগ করে দেওয়া যায় already সত্যি বলতে কি আহ খুব একজন বেশি কয়েকজন না মোটামুটি কয়েকজন মিলে আমরা কাজটা শুরুও করেছি। কারণ দেখ ভাই একটাই কথা আমি মনে করি, গাছ আমাদের নানান ভাবে সাহায্য করবে প্রচুর ভাবে, দেখ শুধুই যে oxygen এমন ব্যাপারটা না তুই যদি একটা ফল গাছ বসা suppose কাঁঠাল গাছ সেটাও season এ ভাই,

শেষ হতে চলেছে সেটা ভাবছে না কেউ এটাই তো এটাই তো বলছি যে এটাই তো বলছি যে দেখ প্রথমত, ঐভাবে সাহায্য করছে একটা আম গাছের দিকটা ভাব, সেও, Normal ভাবে মানে তুই যদি এক বারোমেশালি যদি দিস সেটার ব্যাপারটা তো আলাদা বারোমাস তোকে ফল দিচ্ছে এবার সেটারও একটা ওটা বাদেও যদি তুই একটা মানে season অনুযায়ী দেবে তোকে নানাভাবে,

ফল দিচ্ছে শুধু ফল বলেই তো না অন্যান্য সবজি-টবজি এগুলোও তো হয় অন্যান্য দেখ তুই যদিও বা অন্যান্য একটা জিনিস মানে অনেকে হয় যেরকম ঘর কে সাজানোর জন্য, উৎস মানে গাছ ভাই প্রত্যেকটা জিনিসের জন্যই একটা উৎস আবার সেটা মানে, আসবাবপত্র তুই তৈরী করতে পারবি কিন্তু দেখ এমনটা নয় যে ওটা কাটতে তুই একদম ওটা তুই একদম কাটতে পারবি না। আমি মনে করি মানে একটা আমরা কি একটা মানুষ বয়স্ক হয়ে গেলে সেই মানুষটার প্রতি আর কিছু সেই মানুষটা কি তোকে আর কিছু খেটেখুটে কি, সে কাটা যেতেই পারে গাছটা সেটা নিয়ে কোনো problem নেই। এটাই তো এবার দেখ সেখানেও তুই আসবাবপত্র তৈরী করতে পারছিস খাট তারপরেই দেখ জানলা-টানলা এখন তো কাঠের মানে কাঠের দরজা-টরজা মানে আগেকার old model গুলো না হলেও নতুন, ওই যে কাঠ ওইসবের কিন্তু দরজা-টরজা এগুলো সব হয়। বৃষ্টির জন্য মানে বৃষ্টির কথাটা ভাবতো মানে আগে মানে বাবা কাকাদের মুখে সোনা আছে যে বৃষ্টি ব্যাপারটা এখন ভাই বর্ষা কালেও মানে বৃষ্টি। কোথায় বৃষ্টি হয় খুবই কম বৃষ্টি হয় কতটা বৃষ্টি হয় তুই বল? বৃষ্টির জন্যও ভাই গাছ অপরিহার্য বৃষ্টি ছাড়া কৃষকরা গাছ-পালাও বাড়াতে পারবে না।

হ্যাঁ, আগেকার মতোন এই নয় যে মানুষ এখন হেঁটে যায় বা কিছু মানে গ্রাম গ্রাম পেরিয়ে হেঁটে যাচ্ছে মানে যেমনটা আমরা গল্পে cartoon এ দেখছি যে হাঁপিয়ে গিয়েছে গাছের তলায় বসছে। আগেকার মতো তেমনটা না but তবুও কিছু মানুষও এই যেমন কিছু মানুষ তো এখান থেকে পাঁচ minute এর রাস্তা রে বাবা হেঁটে যায় সেখানেও কিন্তু এক একটা মানুষের হয়।

পাড়ার মানে কয়েকজন যারা যারা রয়েছে আমার মতো বয়সী আরও কয়েকটা মেয়ে ছেলে আমরা সকলে ওখানে বসি ছায়ায় বসি যে হওয়া টা পাই সবরকম ভাবে, সবরকম ভাবে help পাই। তুই বল আমার তো মনে হয় আমি ওইযে একটাই কথা বললাম যে,

তুই একদমই ভাই ঠিক বলেছিস মানে ওষুধের ব্যাপারটাও same আমি তো ওষুধের ব্যাপারটা বললাম না কত ধরনের ওষুধ পাওয়া যায় বলতো কত ধরনের মানে আমি তো আমার ঠাম্মা-দিদার মুখে তো শুনেছি মানে, তখনকার দিনে মানে কিছু কেটে টেটে গেলে না কয়েকটা মানে গাছের পাতা টাতা দিয়ে হঠাৎ করেই মানে ওষুধ type এর কেমন একটা বানিয়ে মানে দিতো কাটা জায়গায় আর নাকি সেরেও যেত।

এটাই ভাই আমার মনে হয় দেখ আমার মনে হয় তুই কয়েকদিনের মধ্যে তাহলে তোর বন্ধু বান্ধবদের জানা আমার মনে হয় আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে

একটা আবার একদিন meeting type এর করে আবার same ভাবে পরের সপ্তাহ থেকে শুরু করা হোক তাহলে কি বলিস? আর আর অনেকটা thanks ভাই তোর সাথে মানে এতটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম অনেকটা মানে অনেকটা মানে ভালো লাগলো এই আর কি, চলো ঠিক আছে টাটা, অনেক কথা হলো আমি একটু এবার কাজ-বাজ করবো thanks এতোকিছু বলার জন্য। Okay okay চলো ঠিক আছে রাখছি টাটা উম।

দুঃসাহতির জন্য জম্মু ও কাশ্মীর দের অন্যতম প্রধান আকর্ষণ skiing পটভূমি তে হিমালয়ে তুষার বিদ্যচুড়া এবং ঢালের সাথে রাজ্য টি সোনালি গোল্মা পাহালগাম এবং গাজন উম হিমবাহের মতো বিশ্ব বিখ্যাত আহ গন্তব্য স্থানে আশীর্বাদ আহ করা হয়েছে যা skiing এ এর জন্য দুর্দান্ত জায়গা জম্মু ও কাশ্মীর সরকার আহ পাঠনিটত গুলমার্গের আহ সানাসার এবং জন্য বিভিন্ন বাসস্থান বজায় রাখে।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 যদি সাইকেল এর আহ ধুনিয়া উপত্যকা স্পটিক ছন্দ হ্রদ আরও বরফের নাবিত পাহাড় ওন্দেশন করার ধারনাতে এর অ্যাড্রিনালের নুরোস্থ দিয়ে আহ তবে JNK উম আপনার গন্তব্য স্থান কাশ্মীর উপত্যকার আহ কমল ঢালের হোক বা আহ লাদাখর ঠেক ভূখণ্ডের হোক Mounting biking জম্মু কাশ্মীরে আহ ছুটির সময়ে ভ্রমণকারীর সকলের আহ করে ভালো পাওয়া এক কাল্পনিক কাম paragliding কি?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

আহ gliding যখন মহিমা উপত্যকা বিশ্বে সম্পন্ন ভিন্ন অভিজ্ঞতা এবং gliding উম এটি সাক্ষী হওয়া সর্ব সতম উপায় আহ সোনামা গুল্মা বাদেরওয়া আহ সানাসা এবং আহ হারওয়ান হল না~ এ শীষ স্থানীয় স্থান যেখানে পর্যটকরা এর আরো spot উপভোগ করতে পারেন mountering কি? জম্মু ও কাশ্মীর প্রধানত হিমালয়ে অবস্থিত বিভিন্ন উচ্চতায় একটি রাজ্য কাশ্মীর উপত্যকার থেকে

আহ finishing কি fishing কি? নদী হ্রদ এবং স্রোতের আহ network এর সাথে জম্মু ও কাশ্মীর একটি আহ এবং মাছ ধরার স্বর্গ রাজ্য জুড়ে এই আকর্ষণীয় কার্যকলাপ নিযুক্তি মানুষের পক্ষে সাধারনত মাছ ধরার একটি জনপ্রিয় কার্যকলাপ তবে আহ লিদো নদীর পাশাপাশি পহেল গাম আহ eng link উপভোগ করার সেরা জায়গা হিসাবে বিবেচিত এই উম অঞ্চলে আহ জলে বাদামি এবং rain bow উম crowd উভয়ও প্রচুর যাই হক কাজক্রমে যাওয়ার আগে জম্মু ও কাশ্মীর উম সরকার এর কাছে থেকে অনুমতি নিতে হবে bright watching কি?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 পর্যবেক্ষণদের জন্য আহ স্বর্গ রাজ্য জুরে আহ প্রায় চব্বিশটি জলা আহ জলাধার রয়েছে বিন্দু বিন্দু যেখানে পাখি পর্যবেক্ষণ করা হয় কার্যকলাপ উপভোগ করতে পারেন উম এক প্রায় পাচশো প্রজাতির পাখির অবস্থান JNK তে পাখি পর্যবেক্ষণ একটি সমস্ত ঋতু কার্যকলাপ cap pring camping কি? আপনি যদি জম্মু ও কাশ্মীর প্রাকৃতিক আকর্ষণ গুলিকে পূর্ণ আহ প্রষ্ফটিক ভাবে উপভোগ ভাবে করতে চান তবে camping আপনার জন্য আবশ্যক রাজ্যের সুন্দর আহ camp site অভাব নেই যেখানে আপনি প্রাকৃতিক কাছাকাছি আহ যেতে পারেন পাহোল গাম এবং উপত্যকা পেংগং আহ লেগ লুব্রা এবং আহ ভেলি গুল্মাক এবং আহ সোনা মাক সুন্দর আহ আব্রাহুয়ার কারণে আহ গ্রীষ্মে camping উপভোগ করার জন্য চমৎকার জায়গা আপনি যদি এই উম অবসর আহ ক্রিয়াকলাপ থেকে একটি এ advancer কার্যকলাপে পরিণত করতে চান তা হলে শীত কালে আহ কাইমো এছাড়া উচ্চ উচ্চতায় tracking এর জন্য উম যান কারণ এটি camping কার্যক্রমের জন্য আরো উপযোগী কি?

horse riding কি? বেশ কয়েকটি আহ শ্বাস রুদ্ধকর পর্যটন গন্তব্যে উম আশীর্বাদ পুরনো জম্মু ও কাশ্মীর হল সে গন্তব্য বা প্রতি inchi তে উম অন্ধেষন করা আহ দরকার এবং এটি করার জন্য ঘোড়ার পিঠে চড়া একটি পছন্দনীয় উম পছন্দ কারণ আপনি এটি বছরে যে কোন সময় উপভোগ করবেন তুমি উম আহ পারবে আহ ঘোড়ার পিছন থেকে ঘূর্ণায়ম আহ পাহাড় এবং তৃনভুমি বিশ্ব এই ভ্রমন কে আরো স্মরণীয় করে তুলবে গুলমাক আহ সোনা মাক পাহলগাম জম্মু কাশ্মীর ও ঘোড়ায় ছাড়ার প্রধান স্থান গত class এ আমরা e ticket পর্যন্ত আসলাম তাহলে এই salary sheet টা পর্যন্ত আমরা এসেছি আজকের class এ আমরা একদম clear একদম ঠিক এই salary sheet টার মধ্যে আমাদের পুরো sheet টা খুলে ফেলার ইচ্ছা থাকলো চলুন শুরু করা যাক বহুত যারা বিষ percent visit আছে। যাতে দশ percent চিকিৎসা ভাড়া দশ percent দেওয়া হবে একটা processing নেওয়া হবে processing tax দশ percent provident fund এবং advance টাকা থেকে কেটে নেওয়া হবে upto salary conductivity এই ঘরে এই ঘরে অর্থাৎ বিষ percent থেকে চল্লিশ percent হবে, কেন হবে আমরা জানি একটা University র visitor যে পরিমাণ salary পান একজন security কিন্তু সে পরিমাণ salary পান না কারণ security র education এই পর্যায়ে না কিন্তু একজন visitor গিয়ে একজন শিক্ষক University শিক্ষক হতে যেটা করে পরিশ্রম করে এই পর্যায়ে আসতে হয়েছে এবং তার সঙ্গে ব্যর্থতা বেশি। infact সেই জন্য আমরা বলছি যে security guard এর twenty percent ticket রয়েছে তারপর সেটা varry করবে সেটা একটু এখানে লিখে দিচ্ছি একটু খেয়াল করেন অনেক company কোন কর্মকর্তা কর্মচারীর বেতন যাদের বার হাজারের বেশি এবং পঞ্চাশ হাজার টাকার কম বার হাজারের বেশি পঞ্চাশ হাজার টাকার কম তাদের বেতন blue ray commission যুক্ত হবে কত বিষ pecent বাড়ালে যাদের বেতন পঞ্ছান্ন হাজার টাকার বেশি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম তাদের দেওয়া হবে ত্রিশ percent হারে ছাড় যাদের বেতন এক লক্ষ একান্ন হাজার থেকে শুরু করে পাচ লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে দেওয়া হবে মূল বেতনে চল্লিশ percent ভাতা দেওয়া হবে তাহলে এই যে এখানে একটা তারতম্য হলো না আমরা তারতম্য টা দেখাবো যদি আপনি company তে এরকম কাজকর্ম করেন তখন কি করবেন সেই জন্য এখানে একটা already একটা সূত্র দেওয়া তোমার সমান চিহ্ন দেবো x দেব n দেব basic দেব তারপরে হল greater than click করব এইভাবে আমরা move করবো। এই যদি আপনি জানেন বাকিটা আপনি copy paste করেই কাজ করতে পারবেন তো চলুন একটু দেখাই আমরা আমাদের এখানে চলে আসলাম এবং আসার পর আমরা কি করব এইখানের এই ঘরটা আমরা কেটে দেব এই result টা আমাদের এখন দরকার হচ্ছে না এটা create করলাম করার পর আপনার computer র delete বলে একটা option আছে দেখেন keyboard র মধ্যে সেই delete আমরা click করলাম করার পর এখন এটা কিভাবে বের করব এটা বের করার জন্য আমরা ওখানে লিখে দিতে হবে সমান চিহ্ন, সমান চিহ্ন দেওয়ার পর আমরা এখানে চলে আসব এখানে সবার জন্য দেওয়ার পর এটার নাম হল formulabar ওটাই চলে আসুন এসে এখানে লিখলাম e তারপরে first bracket দিলাম first bracket কোথায় আছে shift টিপে ধরে nine তারপরে আমরা লিখলাম a n d and তারপরে shift টিপে ধরে nine first bracket দিলাম তারপর এখানে কি লেখা আছে একটু খেয়াল করেন basic তারপরে greater than এগুলো কে বলছে এখন দিতে হবে দেখুন আমি এখানে দেব তাহলে করতে পেরেছি, e সমান চিহ্ন দিলাম e দিলাম fast backet দিলাম n দিলাম first bracket দিলাম এরপর basic র ঘরে click করলাম click করার পর

আমি যেটা বলতে চাচ্ছি এইখানে click করার পরে এইখানে কিছু লিখবেন না আপনি সরাসরি এখানে চলে আসবেন দিয়ে লেখা শুরু করবেন ঠিক আছে এরপরে আমি আবার দেখাচ্ছি e and first letter তারপরে হচ্ছে গিয়ে basic এ click করলাম এখানে basic লিখে দেবেন না আমার একটি student কি করেছে class র মধ্যে সে এখানে basic লিখে দিয়েছে basic লিখবেন না basic র ঘরে click করবেন যে amount টা আসবে ওই amount টা ঠিক আছে basic র ঘরে click করলাম আমরা paint use করলাম সমান চিহ্ন দিলাম বারো হাজার টাকা তুলে নিলাম এরপর কমা দিলাম এরপর আবার আমরা basic র ঘরে click করলাম দিয়ে less then use করলাম সমান চিহ্ন দিলাম তারপর পঞ্চাশ হাজার টাকা তুলে দিলাম

এবার প্রথমে twenty লিখেছি তাই না? তো কোথায় আছে percent shift চেপে ধরে i দেখুন এটা আমাদের হয়ে গেল এবার একটা কমা। আমি তো বুঝলাম না একটু clear করে দিই আমরা বলছি এই basic র ঘরে এই যে basic র ঘরে এই যে এটা আমরা বলছি যে এইখানে এই basic র ঘরে দশ থেকে বারোহাজার টাকার বেশি পায় এবার এই basic র ঘরে যদি কেউ যদি টাকা কেউ পায়, তাহলে তাকে আমরা basic into twenty percent এখন বোঝা যাচ্ছে তারপরে আমরা কিন্তু এখন কিন্তু concentrate করব তাহলে এই পুরো লেখাটাকে আমরা সমান চিহ্ন আগে পর্যন্ত control c দিয়ে copy করতে পারি অথবা এখানে home থেকে এই যে এইখানে দেখুন copy লেখা option আছে। আমরা control c দিয়ে copy করতে পারি control টিপে copy হয়ে গেল তারপর এখানে control v দিয়ে pest করতে পারি। অথবা এই যেখানে খুলে pest অথবা এছাড়া আমরা এইভাবে লিখলাম যদি কেউ এই ঘরে বেসিকের ঘরে একান্নহাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশহাজার টাকা যদি কেউ পায় তাহলে তাকে আমরা দিব কত ত্রিশ percent basic র ঘরে basic ঊনত্রিশ percent এবার আমরা আবার লিখলাম control v দিয়ে pest করে লিখলাম এই ঘরে যদি কেউ এক লক্ষ একান্ন হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ একান্ন হাজার টাকা থেকে শুরু করে যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পায় তাহলে আমরা তাকে দেব চল্লিশ percent চল্লিশ percent তাকে দিলাম শেষের যে কমা টা আছে কমা টা উঠিয়ে দিই একবার enter দিলাম x চিহ্ন আসবে আর একবার enter দিলে যেমন এখন তার গাড়ি ভাড়া চলে আসে এইখানে যেমন একটা সূত্র দেখাচ্ছে এখন যদি আমরা ধরে নেই যদি টান দিই তা এখন এই ঘরগুলোতে false চলে আসবে ঠিক আছে

এখন বাইরে click করার পর যখনই আমি এই ঘরে বাইস হাজার টাকা দিলাম বা বিশ হাজার টাকা দিলাম বাইরে click করলে সবগুলো তো amount চলে আসবে আমাদের সূত্রই শুরু হয়েছে যে সূত্র শুরু হয়েছে বারোহাজার টাকার উপরে পঞ্চাশহাজার টাকার নিচে যখনই আপনি বারো দেবেন তাও দেখুন এখানে চলে আসবে বাইরে click করুন যখন আপনি এগারোহাজার পাঁচশ টাকা দেবেন তখনও কিন্তু radar টা আসবে না ওকে

একটি ঘর পড়বার সম্পর্কে আপনাদের দেখাবো over time টা আমরা দেখব overtime টা বার করা একেবারেই সহজ তবে মনোযোগ দিয়ে যেটা দেখতে হবে overtime বের করার জন্য এখানে বলছে যে যত ঘন্টা overtime হয় তো আমরা এই ঘরটা একটু দেখি এখানে overtime ভালোভাবে কত overtime overtime challenge এই দুটো জিনিস আমাদের প্রথমে যুক্ত করতে হবে তাহলে কেমনে যুক্ত করবো ঘরটা এখন কেটে দেই আমাদের সবচেয়ে important একটাই confusion কি হয় কোথায় গিয়ে আটকায় এখানে transport টা পুরো নিয়েছি সহজ RTRR কালকে job করছ ok লিখলাম একটু বড় করে দি এই transporter পরের ঘরটাতে যাচ্ছি যে এই খানে আমারা একটা এই overtime ঘর বের করব এই যে এটার মত পরে overtime এবং overtime payment দুটো লাগবে তাহলে আমরা কি করলাম tax র ঘরে click করার পর home এ চলে যাব home এ insert insert এ আসার পর এই যে insert sell এখানে দেখছেন সেই column rowcolumn একটু বলে দিই এই যে এখানে click করলে এখানে একটা পুরো line আছে। এই পুরো line টা আসলে এটার নাম হলো column আর এই যে এই পুরোটার নাম হলো row এখন এটা a column b column column পুরো এ পুরো নিচে যেটা আছে এটাকে column বলা হয়। a column b column f columnentry করার পর পুরোটা যে আছে সেটার নাম হলো আর যখন আমরা দেখেন এই যে এগারো-বারো এখন check করে দেখো এই যে দেখো লম্বালম্বি সোজা হয় না এটার নাম হলো row এক একটা ঘরকে বলা হয় এগুলো ভাই জানার দরকার নাই আজকে যেটা বলছি সেটা হচ্ছে বলি এই যে এখানে যখন আমি click করলাম

প্রথমটা লিখতে হবে overtime hours আমি লিখে ফেলি over overtime hours এরপর হল গিয়ে একটা ঘরে আমার লেখা হয়ে গেল পরের ঘরে আসি over over time Panel ঠিক আছে? এ তাহলে প্রথমটায় লিখলাম overtime hours দ্বিতীয় টা লিখলাম কি Panel এবার overtime Panel টা কিভাবে করতে হয় আমরা শিখেছি দেখার দরকার নেই। এবার hour র ঘরে আমি লিখব বত্রিস ঘণ্টা। তো যত ঘন্টা হয় তাহলে আমরা এটা লিখে নিলাম এখানে বত্রিস ঘন্টা। যত ঘন্টা হয় আর কি product time করছো এবার Panel এবার এই Panel টা goverment স্বরূপ যেটা হয় নির্দিষ্ট টাকা ধরে তারপর এটা দেওয়া হয় ঠিক আছে এই যে টাকা আশি টাকা লিখে দিলাম যার percentage আসছে।

অথবা এখান থেকে number দেন number দিয়ে এখন আশি টাকা লিখে দেন আশি লিখে এখন দেখুন এখানে percentage কি আসে আমাদের যদি আশি টাকা করে একটা নির্দিষ্ট বেতন হয় তাহলে আমরা করব এখানে আমাদের আছে প্রথমেই আমরা কোনটা নির্দিষ্ট বেতন আর যখন অন্যরকম ভাবে তাহলে overtime into pt বা আশি টাকা এখানে আমরা আশি আনছি না আশি টাকা বেতন into আশি তাহলে আমি কি করব প্রথমে সমান চিহ্ন দিলাম overtime click করলাম গুণ চিহ্ন দিলাম তারপরে আশি লিখে দিলাম এবার আমরা করলাম into সমান চিহ্ন দিলাম আমি আবার দেখাই প্রথমে সমান চিহ্ন দিলাম overtime এ click করলাম গুণ চিহ্ন দিলাম এরপর আশি লিখে দিলাম এবার দেখো enter চাপবো তারপর একটা overtime চলে আসবে এবার যদি এভাবে ধরে আপনি টান দেন আর automatic বাকিগুলো শূন্য আছে আপনি যদি চান কেউ এখানে দশঘন্টা করছেন তাহলে automatically system চলে আসবে যদি দেন পনেরো ঘণ্টা করছে তাহলে বাইরে click করেন আমি কি overtime টা বোঝাতে পারছি এখন আমরা আর একটা version system দেখাবো আপনাদেরকে এটা একবার এটা basic দিই সমান চিহ্ন basic into march ছাব্বিশ কারণ আমাদের কর্ম দিবস কয়দিন ছাব্বিশ দিন কর্ম দিবস কয়দিন ছাব্বিশ দিন তাহলে ছাব্বিশ দিলাম তারপরে দিনে কয় ঘন্টা কাজ করছে আটঘন্টা, তবে আপনারা করে নেবেন অর্থাৎ এক মাসের মধ্যে ছাব্বিশ দিয়ে ভাগ করব অর্থাৎ দিনে প্রকাশ করবে এটা কে তারপরে ঘন্টায় প্রকাশ করবে তারপরে এই যে besiv hourly চলে এসেছে এখানে এটা কিভাবে বার করব এটা আবার একটু দেখায় দিচ্ছি খেয়াল করেন আমরা আমাদের এখানে আরো দুইটা ঘর বানানো যাক এই যে এই ঘরটা তো আছে এখানে বানানোর দরকার নাই আমরা এখানে click করব এখন আর আশি টাকা না, এখন আমরা basic হিসাবে করব দিয়ে fit আপনার company তে যে কোন মানুষই বার করতে পারবে একটা সমান চিহ্ন দিলাম দেওয়ার পর এরপর আমরা basic এ click করব basic click করার পরে ভাগ দিলাম ছাব্বিশ লিখলাম ঠিক আছে ভাগ আট তারপরে গুণ এইটা তারপরে enter তাহলে একটা জায়গায় চলে আসবে অর্থাৎ আমরা এখানে কি করলাম প্রথমে সমান চিহ্ন দিলাম তারপর basic এ click করলাম basic থেকে ছাব্বিশ দিয়ে basic মানে কি এক মাসের জন্য যে বেতন সেখান থেকে সেখান থেকে ছাব্বিশ দিন কে ভাগ করে দেওয়া তাহলে একদিন একটা বের হবে একদিনের টা বের হওয়ার পর সেখান থেকে আটকে ভাগ করে দেবো আট ঘন্টা তাহলে আমাদের এক ঘন্টার টা বের হবে এবারে গুণ দিয়ে আমরা যত ঘন্টা এখানে আবার কাজ করছি এখানে click করলে আমাদের এটা result বেরোবে এটা বেরিয়ে যাবে এইভাবে আপনারা apply করতে পারেন এখানে আমি দুইটো system দেখাইছি ভাই আপনার যেটা ভালো লাগে বা আপনার company যেটা চায় সেটা আপনি দিয়ে নিবেন আমি কি বোঝাতে পারলাম এইবার তালে আসি আমরা একদম সবাই ত প্রতিদিন আসতে পারে না মাঝে মাঝে আমাদের কিছু কর্ম দিবস ছুটি দিতে হয় অথবা অনেক company তে এমন আছে যে আজকে ছুটি দিয়েছে তো ওই দিনের টাকাটা কেটে নেবে। সেটা কিভাবে করবেন এটা আমাদের এই sheet র মধ্যে আছে এটা আমরা একটু দেখি এটা করার জন্য আমরা এই ঘরে click করলাম করার পর আবার insert গেলাম এখান থেকে কলাম বাড়িয়ে নিলাম আবার insert গেলাম সেখান থেকে আর একটা column বাড়িয়ে নিলাম। দুইটা column বাড়িয়ে নিলাম। একটাই vy তারপর হলো গিয়ে absent এইখান থেকে আমিও ভুলে গেছি ভাই আমি copy করলাম control c এরপর এইখানে এসে এখানে control লিখলাম এখন absent করছে কয়দিন। তিনদিন তার absent র টাকা কেটে নেবে, এটা কিভাবে বের করব তারপর এই যে এখানে দেওয়া আছে সমান চিহ্ন basic ভাগ ছাব্বিশ তাহলে আমরা একটু ই করি সমান চিহ্ন দিলাম basic এ click করলাম ভাগ দিলাম ছাব্বিশ লিখলাম গুণ তিন enter দেখুন বের হয়ে গেল এখন বলবেন ভাই এখানে কি করলেন আমি তো বুঝলাম না এখানে কি করছেন এই ঘর click প্রথমে সমান চিহ্ন দিলাম এটা হল গিয়ে basic না এটা কি basic তাহলে basic থেকে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন কাজ করছিল ছাব্বিশ দিন কে ভাগ করে দিলাম গুন দিয়ে তিন enter করছি তিন, ঠিক আছে enter দিলাম তাহলে আমাদের এখানে এটা এখন ধরুন এই ব্যক্তি পাঁচ দিন তাহলে এইভাবে আমরা এই ঘরে click করলাম এইভাবে click করলে পাঁচদিন দেখানো হচ্ছে তাহলে এইভাবে আমরা দিনটা find out করে নিতে পারব

যেটুকু আপনাদের লাগবে না delete করে দিই এটা একটা press করলাম delete দিলাম চলে গেছে এটা data টাকে আমরা সুন্দর করে সাজাতে চাই data কে সুন্দরভাবে সাজানোর জন্য এই লেখাগুলো আমি select করলাম

এখানে একটা এইখানে click করার পর বড় click করলাম একটু বড় ঘর হল হ্যা নমস্কার দাদা, আমি সোমিতা বলছি HDFC bank থেকে. হ্যাঁ, হ্যাঁ দাদা বলছিলাম যে আপনার এই phone নাম্বারটা আমাদের খাতাতে তোলা হয়েছিল। আপনাকে phone করে জানানোর যে, আমাদের এখন bank এ থেকে আপনার insurance এর জন্য অনেক কথা বার্তা চলছে। তো আপনি কি ইচ্ছুক আছেন। আমাদের সঙ্গে একটা যোগদান করতে

এ দেখুন আপনার বাড়ির লোকের হয়তো আপনাদের বাড়ির লোকের জন্য অনেকজন আছে দেখাশুনা করার জন্য। কিন্তু, আপনি ধরুন, আপনার বাড়ির লোক আপনার উপর অনেক নির্ভরশীল আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি কি মানে বুঝতে পারছেন তো, আমার কথাগুলো কি বলতে চাইছি।

আশা করি ওনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমি কি কোন কথা ভুল বলেছি দাদা?

হ্যাঁ দাদা আমাদের টাকাটা দশ বছরের জন্য আপনার sorry দাদা, ক্ষমা করবেন আপনার টাকাটা আমাদের কাছে দশ বছরের জন্য তার পর আপনি দশ বছর পর সে টাকাটা যখন আপনার পুরাপুরি বেশি হয়ে যাবে। মানে যেটুকু আপনারা জমা করবেন টাকা কিসের জন্য, অবশ্যই টাকা একটু বেশি পাবেন বলে তো দশ বছরের জন্য টাকা জমা করতে তারপর দশ বছর পর আপনার বাড়িতে একটা চিঠি চলে যাবে। তখন না হয় টাকাটাকে তুলে নিতে পারবেন হ্যাঁ দাদা আপনি এরকম ও যেটা হচ্ছে কি আপনি তিন বছরের করতে পারেন। না তিন বছর হবে না। কিন্তু আপনাকে তিন বছর চালিয়ে যেতে হবে কিন্তু ঠিক আছে। আপনি তিন বছরের আগে কিন্তু ওই মানে বীমাটা কিন্তু তুলে নিতে পারবেন না। ঠিক আছে তো হ্যাঁ বলুন হ্যাঁ দাদা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন আমাদের এখানে চার রকমের করে হয় ঠিক আছে। চার রকমের আমরা কিস্তিটা নি। প্রথম হচ্ছে যেটো প্রত্যেক মাসে মাসে দিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে তিন মাস অন্তর অন্তর দিতে পারবেন। তৃতীয় যেটা হচ্ছে আপনি ছয় মাস অন্তর অন্তর দিতে পারবেন। আর চার চার নম্বর যেটা হচ্ছে বছরে একটা বারে দিতে পারবেন। ঠিক আছে তো এবার আপনার কোনটাতে সুবিধা মনে হয় সেটা করুন। হুম ঠিক আছে। কোন অসুবিধা হবে না। দেখুন দাদা আমার প্রত্যেক মাসে মাসে আমাদের মানে এই bank থেকে আপনার কাছে দুটো ছেলে চলে যাবে। আপনার কাগজ পত্র সমস্ত কিছু নিয়ে নেবে। আপনার আপনার কাছ থেকে দু-চারটে সই লাগবে। সেই সই গুলো নিয়ে নেবে। আপনি কিন্ত কাগজগুলা বিস্তারিত ভাবে ভালো ভাবে মন দিয়ে কিন্তু অবশ্যই কাগজগুলো পড়ে নিবেন। যদি আপনার মনে হয় কোন হ্যাঁ অসুবিধা মনে হচ্ছে বা কিছু